একটা পাল্লার দেখা যাচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে একটা চীপসের প্যাকেট দেখা যাচ্ছে একটা চেয়ার দেখা যাচ্ছেএকটা দোকান দেখা যাচ্ছে ।

বাড়ি দেখা যাচ্ছে জানলা দেখা যাচ্ছে হলুদ কালার দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে ।

দোতলা বাড়ি দেখা যাচ্ছে জালনা দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে সরু রাস্তা দেখা যাচ্ছে সবুজ গাছ দেখা যাচ্ছে দরজা দেখা যাচ্ছে গেট দেখা যা--

এটা রাস্তা আছে তার ভিতরে লাল রঙ দেখা যাচ্ছে। কালো বর্ডার আছে আচ্ছা আকাশ আছে আচ্ছা।